আমার হেবি লাগে অটো -র থেকে টোটো বেশি ভালো লাগে। বেশি কোনো সাউন্ড হয়না কিছুনা।

যখন কোনো মালগাড়ি থাকে স্টেশান -এ।

বিয়ের নেমন্তন্ন পেলে তো কোনো কথাই থাকে না। তখন মনে হয়--

গঙ্গার ধারে বসে থাকতে এতো ভালো লাগে আর সুন্দর হাওয়া থাকলে তো আর কোনো কথাই নেই।

সন্ধ্যের সময়টা আরো বেশি ভালো লাগে। সূর্যটা যখন অস্ত যায়।

সুন্দরবন যখন গেছিলাম তখন লঞ্চ -এ করেই গেছিলাম।

বেশী গাড়ি করেই যাতায়ত করি নিজেদের গাড়ি আছে তাই।

পেট্রোল ডিজেল -এর ভীষণ দাম বেড়ে গেছে। গাড়ি চালানো মুশকিল। যাদের গাড়ি আছে তাদের বেশি চিন্তা।

খরচা দেবে। এই করতে করতে মানুষের আয়ের--